সুন্দরভাবে রং করে দেওয়া হয়েছে। পাশে একটি ট্রয় ট্রেন -এর রাস্তা দেখতে পাচ্ছে | এবং তার পাশে একটি দীঘি দেখতে পাচ্ছি | এবং এটি হলো একটি পার্ক ।